দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রকৃতির সবকিছু তাই না হ্যাঁ সেটাই এখন খুব সুন্দর যাওয়ার যাতায়াত ব্যবস্থাও খুব সুন্দর আগের মত আর অত সময় লাগে না এখন এক্সপ্রেস গুলোও ভালো সময়ে কোনো টাইম ফেল করে না একদম টাইমে পৌঁছে দেয় খুব ভালো একদম আমরা তো ওখানে গেছি যাওয়ার পরেই দেখছি রাস্তাঘাটে বরফ রয়েছে চতুর্দিকে বরফ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 হ্যাঁ তারপর তোমাদের তুমি যে বললে প্লেনে গিয়েছিল তো প্লেনের কত খরচ পরলো বা কত সময় লাগে প্লেনে আমরা করেছি এখান থেকে রাত্রিবেলা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

হ্যাঁ সেটাই তারপর ওখানে তুমি গিয়ে কি কি দেখলে ওখানে তো প্রথম দিন গেছি প্রায় পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে গেছে তারপরে হোটেলে যাওয়ার পরে হোটেলের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 chicken রুটি ওখানে খুব খাবারের পরিমাণও বেশি আবার খাবারগুলোও ভালো খুব তোমরা গিয়ে কি করলে প্রথম দিন আমাদেরও তো সস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 আলো পড়ছে সেটাও খুব সুন্দর লাগলো সেই আরকি তোমরাও কি দেখেছ নাকি হোটেলের সামনে মানে এইরকম কোন ব্যবস্থা ছিল তোমাদের হ্যাঁ আমাদেরও সামনে একদম সিমলার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

হ্যাঁ এই জিরো পয়েন্টেও আমরা গেছি ওখানে এত বরফ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 কেননা বাড়ি থেকে এত luggage নিয়ে যাওয়া সম্ভব হয় না সত্যি ওখানকার জায়গা গুলো খুবই সুন্দর হ্যাঁ বাড়ি থেকে আবার এত luggage ভর্তি করে নিয়ে যাওয়াটাও খুব কষ্টের ব্যাপার আর সাথে যদি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

আচ্ছা ঠিক আছে আরো অনেক জায়গা দেখেছি সেগুলো নিয়েও কথা হবে কালকে হ্যাঁ

হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো

আমার বাসা হইতেছে চৌধুরী বড়গাছা বটতলার মোড় যেটা বউ বাজার নামে সবাই চেনে ওখানেই আমার বাসা আহ তোমার বাসা কোথায় ভাইয়া? জি ভাইয়া?

আমার বাসা ভাইয়া উম উত্তর বড়গাছা নামেও সবাই বলে আর কি তবে এটা হাফ রাস্তা এবং নাটোর মধ্যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাসার সবাই কেমন আছে জ্বি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালোই আছি উম তুমি এমনি ভালো আছো সুস্থ আছো

তো কোন ক্লাসে পড়াশোনা হয় তোমার এইতো ভাই ক্লাস এইটে পড়াশোনা করতেছি হুম খুবই ভালো কোন স্কুলে আমি ভাই পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে পড়ি আর কি

পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে

তো তোমার এ বছর কোথাও ঘোরাঘুরি হয়েছে উম জি ভাই এ বছরে বেশ কিছু জায়গায় আর কি ঘুরেছি যেহেতু এ বছর, প্রায় এ বছর বললে ভুল হবে প্রায় গত বছরের প্রায় শেষ দিক থেকে প্রায় এ বছরে শুরু পর্যন্ত প্রায় বেশ কিছু জায়গায় ঘুরেছি তো আপনার আপনার কেমন অবস্থা আপনি কোন কোন জায়গায় ঘুরলেন

ঝিনাইদহ ছিলাম কিছুদিন আর কুষ্টিয়াতে ছিলাম একটা ট্যুর দিয়েছিলাম কিছুদিন ঝিনাইদহ আর কুষ্টিয়াতে খুবই ভালো সময় কেটেছে হুম একদম বছরের প্রথম দিন থেকেই রাজশাহীতে ছিলাম ভাই আমার পরিবার নিয়ে উম রাজশাহী আমি আর কি ঘুরতে যেতে চাই তো আপনি রাজশাহীতে যে টু্্যুর আর কিংবা রাজশাহীতে যেই যেই জায়গাগুলো ভিজিট আর কি করেছেন সেই জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত

আহ আমি রাজশাহীতে ঘুরেছি আমার রাজশাহী শহর খুবই ভালো লাগে ওখানে আমার রিলেটিভ আছে অনেকগুলো আহ আমার নানির বাসা আছে আমার খালার বাসা আছে তো রাজশাহীতে ছিলাম কাশিয়াডাঙ্গাতে কাশিয়াডাঙ্গা হইতাছে রাজশাহী মানে যেটা হইতেছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের প্রায় শেষ প্রান্তে তো ওই দিক দিয়ে যে রাজশাহীর সবথেকে মনমুগ্ধকর জায়গা হইতেছে পদ্মার পাড় হম পদ্মারপাড় তে ঘোরা হয়েছে মুক্তমঞ্চ যেটা আছে জিরো পয়েন্ট বা মুক্তমঞ্চ বলে বা শহীদ মিনারও বলে ঐখানে হাটাহাটি করার খুবই সুন্দর জায়গা আর পদ্মার পার্কে অনেক মানে খুবই সুন্দর বাতাস অনেক ভালো লাগে আর তার চেয়ে বড় সুন্দর হচ্ছে রাজশাহী শহরটা রাত্রে দেখতে অনেক মজা লাগে কেননা আহ রাত্রে অনেক সুন্দর লাইটগুলো জ্বলে তো যদি রাত্রে হাঁটা যায় সেটা অনেক ভালো লাগে আমি হেঁটেছি অনেক রাত্রি বারোটা একটা পর্যন্ত হেঁটেছি রাজশাহী শহর দিয়ে লাইটের নিচ দিয়ে দিয়ে আহ বেশ ভালো লাগে উপভোগ করেছি রাজশাহী শহরের ভিতরে ছিলাম তো আর কিন্তু জ্বি ভাই সুন্দর জায়গার ভিতরে সবচেয়ে ভালো লাগে বিশেষ একটা জায়গা আছে রাজশাহী কলেজ এটা অনেক ভালো লাগে ওখানে পরিবেশ গুলা পরিবেশ অনেক সুন্দর রাজশাহী কলেজ টার ভিতরে ঢুকেছি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর এবং পড়াশোনার জন্য খুবই ভালো জায়গা জ্বি ভাই আহ আমি আর কি যে কিছুদিনের মধ্যেই পরিবার নিয়ে রাজশাহীতে যেতে চাচ্ছিলাম তো আপনার এইযে তথ্যগুলো দিলেন ভাইয়া অনেক উপকৃত হলাম হলাম তো আমারও প্রায় এরকম বিশেষ করে আমার হাঁটতে বেশ ভালো লাগে তো আমি আর কি বিশেষ করে আমার হাটতে বেশ ভালো লাগে কোন একটি পার্কে কিংবা একটু নির্জন নির্জন বলবো না কি একটু গাছপালা মানে আর কি একটু সুন্দর করে সাজানো গোছানো জায়গায় ঘুরতে কিংবা হাঁটতে আমার বেশি ভালো লাগে একটি পার্কে গিয়েছিলাম কিছুদিন আগে সেটি হল নরসিংদীতে তো আমি আর কি প্রথমে আমি আমার পরিবারসহ ঢাকাতে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে আমার একজন

ঢাকায় তো বেশ অনেক কিছু দেখলে তো এখন চলো ঢাকার আশপাশ থেকে কিছুদূর থেকে ঘুরে আসি তো আমরা সবাই মিলে নরসিংদীতে গেলাম সেখানে দেখলাম dream holiday নামে অনেক সুন্দর একটি park রয়েছে তো প্রথমে আমাদের প্রায় ওখানে প্রায় তিনটে গাড়ির মতো আমরা মানুষজন ছিলাম তো একে একে প্রত্যেকজন ওখানে পৌছালাম পৌঁছে কিছুক্ষণ rest নিলাম এবং যেহেতু ঢাকা থেকে বেশ কিছু দূর সেই জায়গাটি তো সেখানে আমরা হালকা খাওয়া-দাওয়া বেশ কিছু কাজ যেগুলো ছিল সেগুলো সেরে ফেললাম তারপর দেখলাম বাইরে একটি সুন্দর design করা সুন্দর উম একটি টিকিট কাউন্টার এবং সেখান থেকে আমাদের যতজন জনসংখ্যা ছিল ততোগুলো টিকিট কিনি তারপর আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পর আমার চোখ গুলো একদম জুড়িয়ে যায় park র মধ্যে এত সুন্দর পরিবেশ আহ প্রথমেই আমি দেখতে পাই যে বিশাল বড় একটি নাগরদোলা নাগরদোলাটি মানে একদম আপনি যদি নাগরদোলাটি একবার দেখেন আপনার মানে মনটা এটা বলবে না যে এখান থেকে ওই নাগরদোলায় না উঠে আমি অন্য কোথাও যাই এত সুন্দর নাগরদোলা তো আমরা নাগরদোলা দেখলাম তারপর

এবং শুধু তাই নয় সেদিক দিয়ে চলছে একটি করে boat সেই দৃশ্যটি দেখতে আসলে আমার খুব ভালো লেগেছে তো সেভাবে আমরা পুরো park টা হেঁটে হেঁটে ঘুরলাম বেশ কিছুক্ষণ আমরা ঘুরলাম ঘুরে নিদর্শন দেখলাম তারপর আবার আমার uncle বললেন যে এই park যেহেতু আসছি ত আমরা এই park র আরো বেশ কিছু পথ আমরা এভাবে না হেঁটে আমরা এক কাজ করি তবে আমরা বললাম uncle আপনি কি বলছেন পুরা পার্কটা যদি আমরা হেটে না ঘুরি তাহলে আমরা কিভাবে দেখব তখন তিনি বললেন চলো আমার সাথে চলো আমি তোমাকে দেখাচ্ছি যখন আমরা একসাথে গেলাম তিনি আমাদের উপরে একটা জায়গা নিয়ে গেলেন সেখানে আমাদের চোখ পুরো অবাক এত বড় একটা park এই পার্কের পুরা বিশাল এরিয়ার মধ্যে একটা jeep line দেওয়া আছে সেখানে প্রায় চারজন করে বসতে পারবেন

উম family র মধ্যে অনেক মুরুব্বী মানুষ আছে সে ক্ষেত্রে যে তারা হয়তো দাঁড়ায় থাকতো সেটা ঘুরতে পারতো না যে হচ্ছে ফলে আমাদের কি হতো পুরো park টা ঘোড়া নাও হতে পারত যেহেতু এটা একটি family tour jeep line ওঠার পরে jeep line টি মোটামুটি আস্তে চলছিল এবং অনেক উপর দিয়ে চলছিল এভাবে কি হল আমরা পুরো park টাও দেখতে পেলাম এবং অনেক মজাও পেলাম

তারপর আমি আমার ভাই বোন সবাই মিলে হাঁটলাম বেশ কিছুক্ষণ park র দৃশ্য এবং পরিবেশ কে আমরা উপভোগ করলাম তারপর সেখানে আমরা দেখলাম একটি ভূতের বাড়ি নামক একটা জায়গা তো ওই জিনিসটা খুব interesting ছিল দেখা যাচ্ছে অনেকে ভাবছিল যে ভূতের বাড়ি আর কি হবে এখানে ভয়ও লাগবে না কিছুও লাগবেনা আমরা জানি যে বাংলাদেশের আর ভুত বাংলাদেশে যে ride গুলা আছে কেমন তো অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল তো আমি আমার ভাই বোন তো কি করলাম না দেখা যাক ভিতরে কেমন ভূতের বাড়িটা ভূতের বাড়ি যেহেতু নাম দিছে

বাংলাদেশের মত আমরা যেহেতু রাজশাহীতে থাকি আমরা আসলে জানি যে মানে আশপাশ আমাদের যে উত্তরবঙ্গের আশপাশে কোনো তেমন একটা ভালো একটা park নেই

মানে একা একা এরকম আর কি আপনার সাথে ঘটবে তারপর দেখা যাচ্ছে বিভিন্ন রকম sound effect তারপর illusion এগুলো বেশ ওই জিনিসটা আর কি বেশ interesting ছিল আমার কাছে তো তারপর আমরা ওখান থেকে আসলাম এসে আমাদের আরো এসব cousin ছিল তো ওদের কাছে share করলাম যে এরকম এরকম তোরা তো গেলি না অনেক মজার মজার ঘটনা ঘটছে আমাদের সাথে তো বের হলাম বের হয়ে অনেকে সবাই একটু ক্লান্তি আহ অনুভব করলাম তারপর দেখলাম ওখানে park র ভেতর একটা দোকান ও রয়েছে সেখান থেকে আমরা কিছু আমাদের খিদা লেগেছিল আমরা ওখান থেকে কিছু খাই দাই করি করার পরে আমরা হাটতে হাঁটতে যে সময় আমরা park থেকে বের হব exit point হাতের বামে আমরা দেখতে পেলাম একটি মানে গাড়ি কার খেলার গেম আর কি তো ওইটার মধ্যে দেখলাম মানে ticket জোড়ায় জোড়ায় বিক্রি করছে

ওই গাড়িগুলো আমরা চালালাম বেশ মজা হলো আমরা একসাথে আর কি খেললাম খেলার পরে আমরা ওখান থেকে চলে আসলাম আসার সময়ও আমরা বেশ কিছু জায়গায় ঘুরি ঘুরে তারপর আমরা আস্তেধীরে আল্লাহর রহমতে নাটোর পৌছায় আর কি তো আর কি তোমার tour টা অনেক সুন্দর হয়েছে শুনে খুব ভালো লাগলো তো এর মধ্যে আমি বলি আমার ট্যুর হয়েছিল যে ঝিনাইদহ ইহা পঞ্চগড় ইহা কুষ্টিয়াতে হয়েছিল কুষ্টিয়া থেকে আমি আবার ঝিনাইদহ গেছিলাম ঝিনাইদহ আমি martial art করি তো আমার বুত্থান martial art করি ওই বুত্থান martial art থেকে একটা মানে আমার program ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজে তো এখানে গিয়েছি উম সকাল পাঁচটার সময় পাঁচটার সময় ঝিনাইদহ ক্যাডেট college আমরা একটা only একটা t-shirt পরেই গিয়েছি একদম শীত সেই শীত সবার শীত লাগতেছে কিন্তু আমাদের কোন শীত লাগতেছে না অন্য মানুষজন সবাই jacket ট্যাকেট পরে আছে আমরা সেই পাঁচটা নামাজেরও অনেক আগে ওই time t-shirt পড়ে আমরা ঝিনাইদহ ক্যাডেট college ঢুকতেছি সবাই আমাদের দেখে অবাক এরা কি t-shirt পরে ঢুকে হ্যাঁ ওখানকার পুলিশ যারা গার্ড ছিল ওরা অবাক হয়ে গেছে যে এখানে দশ জন আসছে সবাই t-shirt পরে এদের কি ঠান্ডা নাই তো আমরা ঢোকার পরে চলে গেলাম আমাদের যে stage আছে stage এর কাছে stage টা আমরা সুন্দর করে দেখে নিলাম তা আমরা ওখানে আমাদের baking করবো বিভিন্ন আমাদের সবার যে যে business হচ্ছে যে কৌশল আছে কৌশল টা দেখাবো তো ওখানে দেখা শেষে তো আমরা ওখানে baking করবো বিভিন্ন আমাদের সবার যে যে business হচ্ছে যে কৌশল আছে কৌশল টা দেখাবো তো ওখানে দেখা শেষে এবং আমাদের যে সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিল অনেকজন ছিল যে হচ্ছে যে major colonel

ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ Hello সুরাজ। হ্যাঁ আরিয়ান বল বলো।

এইতো বসে আছি । ভিতরের আহ news দেখছিলাম যে কিছু news দেখছিলাম যে retail ব্যাবসা তে আহ আমাদের central government নাকি আহ অনেক কিছু subsidy দিচ্ছে, তো এ ব্যাপারে কি জানিস? না সেরকম জানি না তো আমি তোমার মুখ থেকে শুনছি। ওহ তাহলে এইযে retail ব্যাবসা ব্যাবসাযেটা হ্যাঁ market তো government নাকি দু লাখ টাকা অবধি loan provide করছে টাকা ঠিক আছে তো এটা শুধূ ব্যাবসা purpose এ ধরে রাখ যে কোনো দোকান বা মানে কোনো ছোট খাটো ব্যাবসা করলি সবজি market হোক বা, আহ চায়ের দোকান হোক বা ছোট কোনো grocery market হোক তো এই সমস্ত market করতে তো পুজির দরকার এবার আমরা তো গরিব মানুষ পুজি টুজি তো নায় তো সেক্ষেত্রে কিন্তু সরকার loan দিবে, মানে bank এ যেতে হবে সরকার loan দিবে আর ওই loan এর সুধ মানে কিস্টি টা খুবই কম আর কি। হম খুবিই কম বলতে গেলে তাও কত? ওই আহ market এর তুলনায় আহ মোটামুটি অর্ধেক rate এ ওরা আহ interest নিচ্ছে, Market এ যদি ten percent থাকে তাহলে সেখানে আমাদের নিচ্ছে হচ্ছে seven percent হ্যাঁ বা six percent interest rate এ আহ দিতে হবে আর কি,

আহ যারা আহ দিনমজুরি করে তারা যদি মনে করে যে না একটা ছোটখাটো ব্যবসা করবে তাহলে কিন্তু করতে পারে।

যে যেটা ধর আর যে একটা আহ ঠেলাগাড়ি নিয়ে বসে আহ মুড়ি হোক বা ঘুগনি হোক বা চপ হোক হ্যাঁ এ সমস্ত কিছু যারা বিক্রি করছে হম যদি জায়গা থাকে, তাহলে একটা loan নিয়ে আহ ওই দোকানটাকে বড় করে আহ মানে সাজানো গোছানো যাবে। হ্যাঁ। সাজাতে গোছাতেও তো অনেক টাকা লাগবে এখন, এখন যা জিনিসের দাম সবকিছু।

অসম্ভব আর আহ মূল্যবৃদ্ধি বাড়ছে তো সেক্ষেত্রে সব জিনিসেরই দাম বেড়ে গেছে petrol diesel থেকে শুরু করে সবকিছু দৈনন্দিন জীবনের জিনিস আহ দাম সব তো বাড়তেই আছে। হ্যাঁ নিয়ে আহ এখন এখন তুমি কি করছ? আমি তো ওইযে ওই ব্যবসাই করছি আগে যেটা করছিলাম ওই ব্যবসায় করছি তো ভাবছি যে আরো ব্যবসা গুলোকে বড় করতে চাইছি বড় করলে ভালো হয়।

Bakery হ্যাঁ bakery উম ভাবছি যে bakery টা তে আহ invest করবো ভাবছি। হ্যাঁ ওটা যদি invest করো তো মানে তুমি কিন্তু ওটাতে ভালোই লাভ পাবা। ও আচ্ছা আচ্ছা তো কি জানি তো যদি যদি করি তো করিতো ফের ভালোই হয় এখন আহ করে দেখি কি হচ্ছে। হ্যাঁ, আর এমনিতে তো মানে আমার আমার যে বন্ধুটার কথা বলছিলাম সে বন্ধুটাকে বললাম তো ও ও বলল যে তোমার সঙ্গে কথা বলে নেবে ও তা তোমাকে আমি না হয় ওর, আহ phone number টা দেবো তা তুমি ওর সঙ্গে contact করে নেবে। হম হম হম হম সেটা একটা ব্যাপার ঠিক আছে হবে contact হয়ে যাবে তো ও কি কি জানিয়েছে ও? ওর দেখো আমি ওকে বললাম যে দেখ আমার বন্ধু এই এই এরকম ব্যবসা শুরু করবে বলছে তুই তো করিস তো তুই যদি মানে ওকে কিছু বলতিস তো ও তখন আমাকে বলল যে, ঠিক আছে তুই আহ আমার number টা ওকে দে নিয়ে আমাকে বলিস যে আমার সঙ্গে contact করতে, না হয় আমি ওকে বলে দেবো সবকিছু। হম হম হম সেটা ঠিক তো আর বলছিলাম যে bakery র ব্যবসা তো শুরু করব আবার bakery র সঙ্গে সঙ্গে যদি আরও অন্য কিছু ব্যাবসা পাওয়া যায় বা করা যায় তো idea কিছু আছে তোর কাছে? হম ব্যাবসা হম সেরকম idea বলতে গেলে তোর কি ভালো লাগে সেটা বল? আমার তো মোটামুটি আহ যেগুলো দৈনন্দিন জীবনের জিনিস সেই ব্যবসা গুলোই আমার ভালো লাগে, যেগুলো মানে রোজ চলবে কারণ আজকে একটা জিনিস কিনে নেব তারপরে ওই জিনিসটা দরকার নেই তাহলে তো ওই ব্যবসা চলবে না কারণ লোক যাতে daily আসে আমার কাছে তো সেরকম জিনিসের,

উম রোজ যে সেরকম ব্যবসা শুরু করলে তাহলে কি রকম ব্যবসা শুরু করতে হবে?